দেখতে খুব ভালো লাগছে। এদিকে আলমারি এদিকে আরো অনেক রকমের সোফা আছে। সুন্দর লাগছে।

এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছে রাস্তাটাই দু তিনটে বাস দাঁড়িয়ে আছে।